এখানে ছবিটির মদ্যে দেখা যাচ্ছে একটি অর্কেস্টার রয়েছে।

এই ছবিটির মধ্যে অনেকটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে।

এখানে ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একটি গিল ফ্যাক্টরির দুকান আছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একটি ঘরের ভেতরে অনেক মেকানিজের জিনিস পড়ে রয়েছে।

এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রিজ -ও রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একটি ইলেকট্রনিকের দুকান রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একটি ফ্যান চালানো রয়েছে।

এখানে ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একটি দুকানও রয়েছে।

একানে ছবিটির মদ্যে দেখা যাচ্ছে কয়েকটি সাইনবোর্ডও লাগানো রয়েছে।

এখানে একটি বড়ো সড়ো রাস্তাও রয়েছে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে দুটি সাইকেলও রয়েছে।

এই ছবিটির মধ্যে অনেকটি লাইট জ্বালানো রয়েছে।

এখানে ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি অফিস রুম ।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে দুটি টিফিনের -এর দুকান দেখা যাচ্ছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একটি লম্বা উঁচু বিল্ডিং -ও রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একজন লোক সাইকেলে বসে রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে একটা সাইনবোর্ডও লাগানো রয়েছে।

এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একটি লাইট লাগানো রয়েছে।

এই ছবিটির মধ্যে অনেকটি পেট্রোল এর ডিব্বাও দেখা যাচ্ছে।